মনুমেন্টটি অনেক বড় বিশাল আকৃতির আর খুবই চমৎকা--

প্রথমে দেখা যাচ্ছে বিল কাউন্টারে একটি লোক বসে রয়েছে।

তার ঠিক পাশ দিয়েই দোতলায় উঠে যাওয়ার সিঁড়ি।

সিলিং এ রয়েছে দুটি ফ্যান ক্লাস রুম টি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং দুটি বড়ো বড়ো জানালা দেখা যাচ্ছে।

মন্দিরের গেট -এ যেহেতু গণেশের মূর্তি লাগানো রয়েছে তাই আমরা ধরে নিতেই পারি এটি একটি গনেশ মন্দির।

নীচে বসে আছে অনেক ছাত্র ছাত্রী স্কুল -এর মাঠে রয়েছে তিনজন ইউনিফর্ম পরা --